বালি দেখা যাচ্ছে দূরে সুপারি গাছ থেকে শুরু করে রাবার গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে।

সামনে একটা অটো দেখা যাচ্ছে আর একটা পুরুষ স্কুটি নিয়ে বাম দিকে যাচ্ছে।

সামনে আরেকজন মানু একজন হলুদ পাঞ্জাবি পরা মানুষকে দেখা যাচ্ছে একটা সোফা দেখা যাচ্ছে যেখানে অনেক সুন্দর ফুল দিয়ে ডেকোরেটর দিয়ে সাজানো আছে।

আমনেও লাইট আছে একটা চেয়ার দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ হাঁটা চলা করছে।